আপু, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি তো চাকরী অনেক দূর interview এর room পর্য্যন্তই পৌছাতে পারিনি. আসলে কি অতটা দক্ষ্য মানুষেরা খুঁজে পায়? উম আমি হয়তোও একটু বাড়ায় বলসি, but মানুষের পেক্ষাপটে নিয়োগকারীরা আসলে এমন ধরনেরই কর্মী খোঁজে. এম নিজের অভিজ্ঞতা থেকে বলসি. আমার এ প্রথম interview টা দিই সেটা ছিল একটা mobile company. অব যে যে company সবেমাত্র building এর কাজ শুরু করেছে. registration ও হয়নি. তার আগেই কর্মী খোজা শুরু. ইয়া, interview এর কয়েকমাস পরও কোনো খোজ খবর নাই. আমি কিছুদিন আ~আগেও customer relationship officer এর একটা interview দিই. আমি সেখানে প্রথম শর্তই থাকে, আমাকে ছয়মাস কাজ করতে হবে ছয়মাস পরেই বেতন দেওয়া হবে. এই ছয় মাসের মধ্যে যদি আমি চাকরি ছাড়তে চাই তো আমাকে কোনো বেতন দেওয়া হবেনা. এরমধ্যে শুধু যাতায়াত ভাড়া দৈনিক একশ টাকা. এই কাজের চাপ বেশী কথা তো নাহয় পারবি না. আসলে মানুষের মত দেশে চাকরী করবে অথছ কোনো বেতন না নিয়ে এ কয়জনের পক্ষ্যে সম্ভব? চাকরীর আ যেখানে প্রথম উদ্যেশ্য অর্থ উপার্জন. পুরোটা না দিক অন্তত কিছু পরিমান বা অর্ধেক বেতন তো দেওয়া উচিত. এ এসব ব যাইহোক চাকরির জন্যে তোমাকে চেষ্টা করতে হবে. আর তোমার result না দিলেও তো সমস্যা নেই. CV তে not publish দিয়ে দিয়ে তুমি আবেদন করতে পারো. কোনো সমস্যা নেই. তাহলে আমি CV তে আমি এখনো result এটাই দিয়ে দিই. এখন তাহলে আমি আরো বেশী কিছু চাকরির জন্যে আবেদন করতে পারবো. কিন্তু তারা যদি result জানতে চায় তখন? বলবে যে এবছর স্নাতক পরীক্ষার্থী. এতটুকু বললেই যথেষ্ঠ. ওরা, আর বেশী কিছু বলবেনা. কিন্তু, তুমি সরাসরি CV জমা দিচ্ছ চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখে উম আমি বিভিন্ন paper তারপর link page, app এর ইসব বিজ্ঞাপন দেয়, ওখানথেকেই আবেদন করি. তারমানে তুমি সরাসরি company তে জমা দাও. বা job fair এ CV drop করো.

আচ্ছা, আসলে যেসব বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করা হয়. এরমধ্যে অনেক ভুয়ো ad থাকে. এর থেকে যেকোনো প্রতিষ্ঠানে নিজে ইইয়ে গিয়ে সরাসরি CV জমা দেওয়া পুরোটা safe নাহলেও এক্ষেত্রে বেশিরভাগ আসল company বলা যেতে পারে. কারণ ঐসব প্রতিষ্ঠানে আ কিছু কিছু শুন্য পদ সব company সবসময় শুন্য পদের জন্য বিজ্ঞাপন দেয় না. আর, অনেক পদই company র ভিতরের কর্মীরাই জোগার করে. এক্ষেত্রে আলাদা বিজ্ঞাপনও দিয়ে হয়না. সেখান থেকেও নাহলেও CV জমা থাকে তাদের interview নেওয়া হয়. আর, job fair হচ্ছে বা জেলা শহরের বিভিন্ন company র শিক্ষার্থী দের জন্যে বিভিন্ন খালি পদের job fair এর আয়োজন করে. আপু, তাহলে আমি কিভাবে জানব? কোথায় কখন job fair হচ্ছে? যেভাবে online এ চাকরীর বিজ্ঞাপন খুঁজে বার করো, ঐভাবেই. আ ঐসব job portal এ কয়েক মাস আগে থেকেই ad দিতে থাকে job fair এর. এটা প্রায় সারা বছরই হতে থাকে তবে আলাদা আলাদা জায়গায়. আর চলে দুই তিনদিনই.

আর কোনও টাকা পয়সার বাপ্যার নাই, আ তোমাকে শুধু যেতে হবে. আর তুমি যে কয়টি CV জমা দিতে চাও সেই কয়টা CV বানালেই হবে. তারমানে আপু, job fair এ কি আমি যতো গুলো ইচ্ছা ততো CV জমা দিতে পারবো? না, তারজন্যে তো ততগুলো company আসলে থাকতে হবে. এমনিতে হয়তো দেখবে যে বিজ্ঞাপনে আছে পঞ্চাশটা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সুযোগ. ইয়া গিয়ে দেখবে অর্ধেকেরও বেশী stall খালি. তার ভিতর কিছু প্রতিষ্ঠানের মাত্র দুই তিনটা পদের জন্যে আবেদন নিচ্ছে. সেখানেও সবাই আবেদন করতে পারবে না. আবার কিছু stall এ দেখবে অনেক ভীর আ পদ কিন্তু একটা কর্মীর কতজন নিবে এও কবে নাগাদ নিতে পারে তার কর্মীরা কিছুই জানেনা. কিন্তু, গণহারে CV নেবে তারা. তাহলে, অবস্থা হয় যদি এমন...এমন অনস্থা হলে তো আপু এইভাবে CV জমা দিয়ে কি আসলে চাকরি পাওয়া যায়? দ্যাখো, সবসময় আ negative ভাবলে তো চলবে না. আ ভালো সত্যি খারাপ থাকবেই. এইভাবে job fair আর company CV জমা দিয়ে চাকরি পাবার সম্ভবনা নির্ভর করছে CV র উপর. চাকরীর ক্ষেত্রে CV একটা বড় বিষয়. যত সুন্দর ভাবে তুমি দক্ষতা যোগ্যতাকে তুলে ধরতে পারবে ততই তোমার চাকরী পাবার সম্ভবনা বেশী. আর আপু বল্লেন যে, সব company তে apply করতে পারবে না সবাই এমনটা কেন? অ্যা এখন যে company তে হিসেব রক্ষক পদে নিয়োগ দিবে, সেখানে তো science পড়ুয়া কেউ আবেদন করতে পারবে না. সে designer সেক্ষেত্রে developer তো CV জমা দিতে পারবে না. আর এটার তো সব জায়গায় তাহলে কি আমি আপু, উ কিছু ভালো মানের CV দেখে CV বানিয়ে নিব? না, ভালো বেশী ভালো মানের CV অ্যাঁ বানাতে হবেনা. যেগুলো আসলে বাংলাদেশে চলেনা. যদিও বাইরের দেশে CV থেকে resume এর প্রচলন বেশী. এইখানে CV র মান মাপা হয় page দিয়ে. কাঠামো কেমন, কি তথ্য আছে এসবের থেকে দুই page এর CV বানানো হয়েছে কিনা সেটা বেশী check করে. আর তুমিতো CV format computer এর দোকান থেকে পেয়ে যাবে. তাই যেভাবে বল্লাম যে আবেদন করো CV জমা দাও যদি সুযোগ থাকে আবেদন ছাড়াই সরকারী interview দেবার সেটাও try করতে পারো. আর কিছু নাহোক তোমার interview দেবার অভিজ্ঞ্যতা তো হবেই. এই জন্যে apply করতে থাকো. তাহলে আপু কালকের জন্যে কি করবো? interview টা কি দিবো না দিবো না? উম খুব বেশী জরুরি কাজ না থাকলে আমি suggest করবো যে interview তে যাও. আর অবশ্যই কিছু বাড়তি CV বানাবে.

আপু, এই CV যে দিবো CV তে তাদের যাবে তারা যে সে~ সেটার সম্ভাবনা কতটুকু? অ্যাঁ যদি ইম সম্ভাবনার কথা বলো যে তুমি যেগুলো সরাসরি company তে দিবে, এগুলো যে বলা যায় হ্যাঁ এগুলো desk এ জমা থাকে. আ যখন ওদের প্রয়োজন পড়ে, আ তো ওখান থেকে ওরা বেছে নেয়. এম but অ্যাঁ যখন অ্যাঁ একটা সময় পর মনে করো তোমার CV already তুমি দুন তিন মাস আগে জমা দিসো. বা একবছর হয়ে গিয়েসে. তখন ওই CV গুলো আসলে company থেকে অ্যাঁ বাতিল করে দেয় wastage এ ফেলায় দেয়. আর যদি job fair এর কথা বলো তো, হ্যাঁ job fair থেকে আসলে প্রতিষ্ঠান পর্যন্ত ওই CV গুলো জমা হয়. ঐখান থেকে call করে. অ্যাঁ আ~ আচ্ছা আপু, তাহলে তাই করি. CV তো ready করি. বেশ কিছু preparation নিতে হবে. আপনার সাথে তাহলে পরে কথা হবে. আচ্ছা ঠিক আসে. ভালো ভাবে প্রস্তুতি নাও. আর যদি আরো কিছু বিষয়ে যদি তোমার জানার থাকে তো অবশ্যই hesitate করবা না. আমাকে যেকোনো সময়ে knock করতে পারো. আমি, আমার যতটুকু আমি জানি বা আমার idea আসে আমি সেইখান থেকে তোমায় অবশ্যই বলার চেষ্টা করবো. best of luck. আচ্ছা আপু, ভালো থাকবেন. ধন্যবাদ. Arbi

হ্যাঁ বল দেবাঞ্জলি কি রে.

কেমন আছিস আজকে তো তোকে দেখলাম। কোথায় যাচ্ছিলি রে আজকে

আজকে? কোথায় দেখেছিস রাজেশ খানের ওখানে রাজেশ খানের ওখানে

আমি একটু কেনাকাটায় গেছিলাম রে।

আর আসল কথা আমার একটা জায়গায় যাওয়ার আছে।

আচ্ছা আর তো প্রতি মাসেই কেনাকাটা আর কেনাকাটা কি না তুই আজকে করেছিস এইটা আমাকে বলিস না আমি বিশ্বাস করতে পারছি না তোর তো প্রতি মাসেই কেনাকাটা থাকে কারণ সত্যি কথা বলতে মেয়ের programme গুলো থাকে তুই তো প্রতি মাসেই যাস কিছু না কিছু কিনতে তাই না বল বাবা ওটা ওটা আর বলিস না. মেয়ের দিক থেকে ধরতে গেলে আমার তো সবসময়ই কিনতে হয়। সবসময় shopping করতে যাওয়াটা আমার মানে লেগেই আছে। এটা হচ্ছে গেছিলাম একটা বিয়েবাড়ির জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম। সেটা হে তখন হয়তো তুই দেখতে পেয়েছিস যাই হোক তো তুই কি করছিস ওই জায়গায় ওই জায়গায় বল

আমিও তো সেই একই ব্যাপার. তোকে বললাম না যে সামনে অনেকগুলো অনুষ্ঠান রয়েছে

হ্যাঁ, আর তাছাড়া তো এখন তো বিয়ের season চলছেই আমাদের বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই কথাটা যাই বলুক না কেন মানুষে বারো মাসে তেরো পার্বন কিন্তু আমরা তেরো বার shopping করি না ভাই বছরে

তিনশো পঁয়ষট্টি দিনে shopping নিয়ে গেলে আমাদের খুব ভালো হয়. তাই না বল? shopping shopping মানে আমাদের যেন আনন্দ দেয় shopping করার কথা বললে

হ্যাঁ, বরদের মানে, pocket খালি হচ্ছে, সেটা দেখার দরকার নেই. কি হচ্ছে?

আবার আপনার হচ্ছে আবার online shopping. সেটা আমার আবার খুব পছন্দ যখন তখন ইচ্ছা এটা কিন্তু হবে. ওটা কিনতে হবে তাই কখন যাবো রূপসারে এইখান থেকে একটু কিনি. এই কোনসময় meesho থেকে কোন সময় flipkart থেকে amazon থেকে কিনে নিচ্ছি।

কেনাকাটার শেষ নেই মেয়ে নাচের জন্য একটা আ আ কি বলে? লেহেঙ্গা কিনলাম। লেহেঙ্গাটা বলল দু হাজার টাকা পরলো।

কিন্তু কিছু করার নেই. নিতে হবে. নাচের জন্য নিতে হবে না. কিনলে হবে না

shopping মানে সারা সপ্তাহে মানে কিছু কিছু ওর রেখেছে আজকে এটা কিনতে হবে আজকে এই দেখ না তারপরে প্রায় গেল বড়বাজার বড়বাজারে গিয়ে

গলার সেট কিনতে হবে পায়ের নুপুর কিনতে হবে আর দুটো লক্ষণ কিনতে হবে এগুলো সব টাকা

আমি তো যেতে পারবো না আমার কাজ রয়েছে চোদ্দ বললাম যে টাকা দিয়ে দিচ্ছি তুমি আমার মতো বাজার হয়ে গেলো এরকম চলছে সব সময় কেনাকাটা চলছে।

shopping মানে আ সবসময়ের একটা।

যখন shopping করতে ইচ্ছে হয় তখন বাড়িটা একটু নকশা করি. এক আমার ভালো লাগছে না mood টা. আমার মন খারাপ হচ্ছে. আমার এটা মনে পড়ছে. ওটা মনে পরছে তার মানে কি shopping করতে যাবো ঠিক আছে এবার আবার বাড়ি লোকেরা বা আমার husband যেই হোক ঠিক বুঝে যায় ওটা একটা advantage আমি নেই shopping এর জন্য এবার দেখ তাছাড়া তো আ নিজেরা আমরা টুকটাক এটা ওটা সবসময় কিনছি

যতই কিনি ততই মনে হয় কিনবো যতই কিনি আর একটা সব থেকে বড় জিনিস আমাদের মেয়েদের বেশিরভাগ মানুষেরই শুনি আমিও যেটা করি, যখন কোথাও ঘুরতে যাব না, পুরো ward drop খুলে দেখবো যে জামাকাপড় নেই মানে নেই, আছে জামা কাপড় ভর্তি, কিন্তু আমার চোখে মনে হচ্ছে মেন চোখে চোখে নেই, চোখে নেই, হয়তো আলমারি ভর্তি কিন্তু মনে হচ্ছে যেন নেই

হ্যাঁ, একটা বিয়ে বাড়ি পড়েছে মানে আমি কি পড়ে যাবো? এইগুলো পড়ে আমি গেছিলাম, ওখানে গেছিলাম, সেখানে গেছিলাম, এই করেছে, আমার মেয়েও তাই করে. যে না এই জামাটা পড়ে তো আমি মামার বাড়ি কদিন আগে ঘুরে এসেছি। আমি আরো যাবো তুমি আর যাও না. এরকম একবার করলে আবার সেটা আর পড়বে না. ও পরের বারে অন্য জমা দিতে না. কি আরে আমরা বয়স্ক, বুড়ো মানুষেরা আমরাই করি. আর ও তো ছোট বাচ্চা. ও তো করবেই. তাই না? ওটাই স্বাভাবিক হ্যাঁ

না না. সত্যি কথা ভাই. আমাদের সময় ওরকম ছিল না হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি ছোটবেলায় কি আমরা ওরকম ভাবে পড়েছি তখন

হ্যাঁ আরে এখন বলছি শোন না তুই তো পাগলের মতন কথা বলছিস

পেয়েছি ভালোমন্দ জানি না। আমরা তো আমাদের future

হ্যাঁ তো বাচ্চারা তো বায়না করবেই. আমাদের থেকে বেশি অব্দি আমাদের life র সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। না না ওদের generation ওরাও কোনোভাবে চলে। অন্যভাবে ওদেরকে তৈরি করছি আমরা. নিজেরাই তৈরি করছি এখন কোন মানে normal school এ দিচ্ছি না। ওকে private ভালো school যাতে ভালোভাবে পড়াশোনা করে তাহলে সেই জায়গা থেকে হ্যাঁ বন্ধু বান্ধবের কাছ থেকে

আর একটু জানিস তো. এখন আ মানে .

আমার যে বন্ধু বান্ধবরা যারা আছে বা আ আমার আ মানে বাড়ির আর কি দাদা এইরকম যারা আছে তাদের বাচ্চাদেরকে না আমি এখন সময় হয় না জানিস তো office র জন্য সত্যি কথা বলতে online আর একটা app আছে না বাচ্চাদের first বলে একটা app আছে ও এত সুন্দর কাপড়ের ওইগুলো তোকে কি বলবো মানে ভীষণ satisfied ।আমি যাকে যাকে gift করেছি। online ওদের address দিয়ে পাঠিয়ে দি। এবং ওরা যেমন কাপড় পেয়ে যায়। প্রত্যেকে বলেছে যে ভীষণ ভালো এবং বাচ্চা এগুলো পড়ে আর কি comfort feel করবে। হ্যা. আর তাছাড়া দায় জামা কাপড় ছাড়াও তো সংসারের বিভিন্ন রকম জিনিস কিনতে হয়। এইগুলো তো আছেই. যেমন আমাদের grocery টা. হ্যাঁ আমাদের মাসের grocery টা আমরা Flipkart এ কিনি।

দোকানের থেকে local যে আমাদের market আছে সেখান থেকে না flipkart এ অনেকটা discount পাওয়া যায়. grocery কিনবে. জানিস তো তুই জানিস grocery অনেক discount

আমাদের অ্যা মানে কেনাকাটা হলে আমি আর আমার husband দুজনেই চলে যাই যা যা grocery জিনিস সেগুলো নিজেরা নিজে হাতে কিনে নিয়ে চলে আসি ping মেয়ের কোনো jewellery দরকার হলো dance এর জন্য হ্যাঁ নিলাম তো মানে online থেকে grocery নেওয়া হয়নি। আচ্ছা আর আমার আবার উল্টো কি জানিস তো আমি কি করি জামা কাপড় মানে basically আমার জামা কাপড় যেগুলো আমি online কেনাটা একদম পছন্দ করি না. কারণ আমি দু তিনবার কিনেছি online quality এতো খারাপ হয়েছে. সত্যি কথা বলছি. আমি নিজে পছন্দ করি না, হ্যা, তো আমি ওই জন্য জামাকাপড়টা যতটা চেষ্টা করি mall টলে বা বাইরে কোথাও বাজারে market গিয়েই কেনার চেষ্টা করি